এবং আহ দুটি পিলাব় রয়েছে একটি বাইক দেখা যাচ্ছে বাইকের সাইড দেখা যাচ্ছে।

এবং এর সামনে লেখা রয়েছে মালদা টাউন বলে বাংলায় লেখা রয়েছে।

আশেপাশে কিছু সাইন বোর্ড এবং গাছ লাগানো রয়েছে।

এই ছবিটিতে একটি বিল্ডিং দেখা যাচ্ছে সাদা নিলের যেখানে উপরে লেখা রয়েছে মালদা কালেক্টারেট বলে সাইনবোর্ড লাগানো রয়েছে উপরে।

এবং সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে এ.টি.এম. সামনে।

এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি পিছনে একটা পর্দা রয়েছে সরু একটা ছোট টেবিল রয়েছে লম্বা লম্বি করে।

এই ছবিটি দেখে একটি বিয়েবাড়ি অনুষ্ঠানের ছবি দেখে বলে মনে হচ্ছে।

এই ছবিটিতে অ-অ বিল্ডিং ফ্ল্যাট বা বলে কিছু মনে হচ্ছে এবং সামনে একটি সাইন বোর্ড লাগানো রয়েছে।

এই ছবিটিতে আমার একটা বাড়ির মত অদ্ভূত বিল বাড়ির দেখা যাচ্ছে যেখানে--

আ আ জাল দেওয়া রয়েছে ওপরেএবং নিচে লেখা রয়েছে শ্যামাপ্রসাদ ভবন বলে লেখা রয়েছে ভারতীয় জনতা পার্টি।

খুবই সুন্দর রংয়ের এবং আ একটি আলমারি রয়েছে।

এবং ওপরে কন্টাক্ট নাম্বার বলে লেখা রয়েছে।

এবং আহ সামনে বড় বড় জানলা বারান্দা রয়েছে বাড়িটির রং হলুদ নীল আর কমলা তে রয়েছে।

এটি একটি রাস্তার ছবি যেখানে সারিসারি বাইক স্কুটি রাখা রয়েছে।

ছোট বাস -এর মতো যাচ্ছে দুটি লো একটি লোক দাঁড়িয়ে রয়েছে।

এটি একটি রাস্তার ছবি যেখানে সামনে একটি অটো দাঁড়িয়ে রয়েছে অটোটি --

এটি একটি রাস্তার ছবি। যেখানে সামনে একটি টোটো টোটো ওয়ালা নিয়ে যাচ্ছে।

সাদাই আছে সাইন বোর্ড টি এবং আ একটি ঘোড়ার লাল রঙের ছবি দেয়া রয়েছে।

এবং দুটি সাইন বোর্ড রয়েছে। একটি সাইন বোর্ড -এর নীরবতা পালন করুন বন্য প্রাণীকে খাবার দেবেন না লেখা রয়েছে।

এবং আহ একটি আহ আর ছাউনি রয়েছে যেখানে সাইকেল রয়েছে স্কুটি রাখা রয়েছে এবং বাইক রাখা রয়েছে একটি।

বাস -টির দরজা খোলা রয়েছে এবং একটি লোক উঠছে-এ।

এই ছবিটি একটি লাইব্রেরীর ছবি যেখানে সারি সারি নানারকম বই রাখা রয়েছে।

এই ছবিটি একটি জায়গায় দেখা যাচ্ছে যেখানে--

উপরে-এ ট কমলা সাদা আর সবুজ বেলুন লাগানো রয়েছে একটি লোক রয়েছে সামনে দরজার দিকে-এ।

এবং পিছনে সাইন বোর্ড এ-এ লাগানো রয়েছে। বাইকের উপরে লাইট জ্বলছে পাশে দু জায়গা রয়েছে দর --

সামনে আর্ট পেপার রাখা রয়েছে গোলাপি সাদা হলুদ রঙের বাক্সও রয়েছে।

পেছনে হলুদ রঙের একটি বাড়ির বিল্ডিং রয়েছে এবং তার পাশে একটি বাড়ি বিল্ডিং রয়েছে।

মত গাড়ি রয়েছে এবং সামনে দিয় একটি ট্যাক্সি রয়েছে।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

উম সামনে একটি সাইন বোর্ড রয়েছে যেখানে গভমেন্ট অফ ডব্লিউ. বি. ফাইনান্স ।

ডিপার্টমেন্ট অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট রেজিস্টার মাল মালদা ।